এটা একটা মাঠ বলে মনে হচ্ছে বাচ্চারা এখানে খেলাধুলা করছে দূরের দিকে অনেকগুলো গাছপালা রয়েছে একটি বিল্ডিং রয়েছে দূরে।

এটা একটা পার্ক বলে মনে হচ্ছে। অনেক গুলো গাছপালা রয়েছে বসার জন্য জায়গা রয়েছে ডাস্টবিন রয়েছে।